নমস্কার
gchempaint এ formation of bonds এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
বিদ্যমান বন্ধনে bond যুক্ত করা
বন্ধন সাজানো
স্টিরিও রাসায়নিক বন্ধন যুক্ত করা
inverse wedge hashes যোগ করা
এখানে আমি ubuntu linux os সংস্করণ 1204
gchempaint সংস্করণ 01210 ব্যবহার করছি
tutorial অনুসরণ করতে
gchempaint chemical structure editor সম্পর্কে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন
ethane c2h6 কাঠামোর সাথে নতুন gchempaint এপ্লিকেশন খুলেছি
এখন সম্পৃক্ত hydrocarbons থেকে অসম্পৃক্ত hydrocarbons রূপান্তর করা দেখি
ইথেনের কাঠামো copy করে তা display area তে দুইবার paste করুন
select one or more objects tool টিপুন
এখন ইথেনের কাঠামোতে টিপুন
কাঠামো copy করতে ctrl + c টিপুন
এবং কাঠামো paste করতে ctrl + v টিপুন
দুটি কাঠামো একে অপরের উপরে রয়েছে
দ্বিতীয় কাঠামোটি এখন সরিয়ে আনি
কাঠামোর উপর cursor রেখে এটি mouse দিয়ে টেনে আনুন
কাঠামোতে carbon পরমাণুর মধ্যে একক bond লক্ষ্য করুন
একক বন্ধনকে দ্বি বন্ধনে পরিবর্তন করি
add a bond or change the multiplicity of an existing one tool টিপুন
দ্বিতীয় ইথেনের বিদ্যমান বন্ধনে টিপুন
এখানে একক bond দ্বি বন্ধনে পরিবর্তিত হয়েছে
hydrogen পরমাণুর সংখ্যা 6 থেকে কমে 4 হয়েছে
প্রাপ্ত কাঠামোটি হল ethene ethene
এরপর একক বন্ধনকে triple বন্ধনে রূপান্তর করি
তৃতীয় ইথেনের বিদ্যমান বন্ধনে দুইবার টিপুন
এখানে একক বন্ধনকে triple বন্ধনে পরিবর্তিত হয়েছে
hydrogen পরমাণুর সংখ্যা 6 থেকে কমে 2 হয়েছে
প্রাপ্ত কাঠামোটি হল ইথাইন ethyne
এখন কাঠামোগুলির names লিখুন
add or modify a text tool টিপুন
কাঠামোর নীচে টিপুন
কাঠামোগুলির names দিন ethane ethane ethene ethene এবং ethane ethyne
এরপর tetrahedral geometry সম্পর্কে শিখি
কাঠামোটি সরিয়ে আনি
সকল objects নির্বাচন করুন
select one or more objects tool টিপে কাঠামোটি টেনে আনুন
এটি tetrahedral methane কাঠামোর slide
সকল বন্ধনের দৈর্ঘ্য 109 angstrom এর সমান
tetrahedral methane কাঠামোতে সকল বন্ধনের কোণ 1095 degree হয়
এখন tetrahedral ইথেনের কাঠামো আঁকি
add a bond or change the multiplicity of an existing one tool টিপুন
display area তে গিয়ে
অনুভূমিক ভাবে bond রাখুন
প্রতিটি বন্ধনের প্রান্তে তিনটি bond আঁকুন
tetrahedral geometry গঠন করতে বন্ধন আঁকুন
প্রতিটি প্রান্তে টিপুন তারপর বিভিন্ন দিকে তিনটি বন্ধন আঁকুন
একইভাবে অন্যান্য প্রান্তে আঁকি
প্রতিটি প্রান্তে hydrogen পরমাণু যোগ করতে
বড় হাতের h টিপুন
একটি সাবমেনু যাতে h নির্বাচন করব
এখন h পরমাণু tool box দেখায়
add or modify an atom tool টিপুন
hydrogen পরমাণু জুড়তে সকল প্রান্তে টিপুন
এখন ইথেনের কাঠামোতে স্টিরিও রাসায়নিক বন্ধন যুক্ত করি
স্টিরিও রাসায়নিক বন্ধন নিম্ন tool box উপলব্ধ
add a wedge bond
add a hash bond
add a squiggle bond
এবং add a fore bond
এখন add a wedge bond ব্যবহার করে ইথেনকে স্টিরিও রাসায়নিক কাঠামোতে বদলান
add a wedge bond a টিপে
তারপর সকল বন্ধনে টিপুন
এখন পরিবর্তন লক্ষ্য করুন
add a hash bond a টিপে
তারপর display area then টিপুন
এখন invert wedge হ্যাশ সম্পর্কে ব্যাখ্যা করব
edit মেনুতে যান এবং preferences এ টিপুন
gchempaint preferences window খোলে
invert wedge hashes check box টিপুন
এটি করলে wedge হ্যাশ বন্ধন স্বাভাবিক নিয়ম অনুসরণ করবে
বন্ধনের শুরুতে এটি সরু হয় এবং অপর প্রান্তে বিস্তৃত হয়
এটি সঠিকভাবে bond দেখতে সাহায্য করে
gchempaint এ ডিফল্ট নিয়ম হল বিপরীত কারণ এটি পরিপ্রেক্ষিত নিয়মের সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ
hash বন্ধনে পরিবর্তন লক্ষ্য করুন
close বোতামে টিপে window বন্ধ করুন
ইথেনের বন্ধনকে add a hash bond a পরিবর্তন করুন
add a hash bond a টিপুন
এরপর সকল বন্ধনে টিপুন
file সংরক্ষণ করুন
toolbar save the current file icon টিপুন
save as dialog box প্রর্দশিত হয়
file name দিন formation of bonds
save বোতামে টিপুন
সংক্ষেপে
in tutorial শিখেছি
বিদ্যমান বন্ধনে bond যোগ করা
বন্ধন সাজানো
স্টিরিও রাসায়নিক বন্ধন যুক্ত করা
এবং inverse wedge হ্যাশ যোগ করা
নির্দেশিত কাজ হল propane propyne রূপান্তর করা
propane এবং বিউটেনের কাঠামো আঁকা
স্টিরিও রাসায়নিক বন্ধন প্রদর্শন করা
আপনার করা নির্দেশিত কাজ এরকম হওয়া উচিত
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য